একটা লোক আছে যে মাছ দেখতেছে।

আশেপাশে একটু ঘর গুলো দেখা যাচ্ছে।

ঘরে তিনজন ওইখানে দেখতেছি যার মধ্যে দুইটা লোগ একটা ঔরত।

উপরে একটা ট্রেন দাঁড়ানো আছে যাকে ফুল দিয়ে সোজানো করেছে।

দেখলেই এটা কোন দোকান মতন লাগছে।

একটা সামনে এ_সি দেখা যাচ্ছে।

ঘরের আশেপাশে একটু ভালো জঙ্গল মতন কিছু কেলা গাছ দেখা যাচ্ছে।

এখানে কোন হিন্দু ধর্মের প্রর্বচন দেখা যাচ্ছে।

উপরে পন্ডাল দিয়ে একটু ঘেরানো করা হচ্ছে অনেক দর্শকগুলা বসে আছে কুরসি দিয়ে।

কিছু সিগন্যালের জন্য লাইটিং গুলো দেওয়া আছে যার মধ্যে লাল রঙের আর সবুজ রঙের আছে।

কিছু ফুল দিয়ে এখানে একটু ডিজাইন কইরে ফেলেছে পরে এখানে ট্রেনস লেখা আছে।

লাগতেছে এটা কিছু মল মতন লাগছে ওপরে এখানে অনেক লোক দেখা যাচ্ছে।

এটা কোনও একটা শোরুম যার মধ্যে দেখতে পারতেছি বাড়ির জন্য সামানটা আছে।

মনে হয় এটা একটা গ্যারেজ দোকান।

চার পাঁচটা ছোট ছোটগুলো ঘর দেখা যাচ্ছে।

দুইটা গাছ বিশাল বড় বড় দেখা যাচ্ছে।

লোকগুলা অনেক ঢোলগুলা নিয়ে দাঁড়ানো আছে।

এইখানে একটা বড়ো ছোট গাছগুলো দেখা যাচ্ছে।

একটা লোক দাঁড়িয়ে আছে আর দুইটো সাদা গাড়িটা দেখা যাচ্ছে।

তাই মধ্যে কোন কোন লোক ইসে কারাটে খেলার লোক যারা ওয়াইট ড্রেস আর ব্ল্যাক বেল্ট পড়ছে।

সামনে একটা লোক আছে যো কিছু প্রদান করতেছে আর বাইরে দর্শকগুলা অনেক মধ্যে আছে ভীড়ের মধ্যে।

এর সামনেই একটা ট্রেনের ইসে পুল তাইয়ারি করা আছে।

ভিতরে একটা দোকানের মতন দেখা যাচ্ছে।

দোকান উপরে একটা বোর্ড লাগানো আছে যার মধ্যে কিছু ইংলিশ -ভাবে লেখা আছে।

এখানেই আশেপাশেই চা বাগান দেখা যাচ্ছে।

তার সামনেই একটা বালটি মতো রাখা যে গেছে।

এখানে লেখা আছে আরান্যিয়া কিছু নাম।

এখানে একটা দুই তলার দোকান মতন দেখা যাচ্ছে।

কিছু দিবসের কিছু প্রোগ্রাম ।

কিছু নাটক করতেছে যার মধ্যে ভারতের সৈনিকদের ড্রেস লাগানো আছে।

সামনে দেখতে পারতেছি আমি লম্বা করেলার বিছানা আছে।

প্যাকেটে আছে একটা মিষ্টি কুমড়ার বিছান আছে।

এখানে একটা হিলস এন্ট্রো নাম দিয়ে বোর্ডটা লেখানো আছে।

এইখানে এই তসবিরের মধ্যে আমি দেখতে পারতেছি কি অনেকগুলা জুতো আছে।

এখানে একটু মেলা বাজার মতোন দেখা যাচ্ছে।

ওরে নীচের মধ্যে একটু মহিলাদের সামানের দোকান।

একটা আগে কিছু লেখা আছে।

অনেক ভগবানের কিছু মূর্তিগুলা দেখিতেছি।

একটা মেয়ে আর একটা ছোট বাচ্চা দেখতেছি।